সাইডে কয়েকটি দোকান দেখতে পাচ্ছি।

মলটির সিয়ে অনেকগুলি লাইট জ্বলতেসে।

ছবিটিতে আমরা একটি বাড়ি দেখতে পাচ্ছি।

মাঝখানে একটি টেবিল ফ্যান দেখা যাচ্ছে

শোরুমটির উপরে সেই কোম্পানির লোগো লাগানো আছে।

ছবিটিতে আমরা একটি ছাদ দেখতে পাচ্ছি।

পাশে একটি বাইক দাঁড় করানো আছে।

বড় পাথরগুলির মাঝখানে অনেক ছোট ছোট পাথর দেখতে পাচ্ছি।

সামোনে একটি ভ্যান গাড়ি দেখতে পারছি।

ভ্যান গাড়িটির পাশে দুইটি বাইক দেখা যাচ্ছে।

রাস্তার সাইডে অনেকগুলি ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে।

রাস্তার সাইডে একটি ধানক্ষেত দেখা যাচ্ছে।

সিলিংয়ে অনেকগুলি লাইট জ্বলতেসে।

উপরে সিলিংয়ে একটি লাইট জ্বলতেসে।